দেখুন আপনারা যতই মানে Order করবেন কি নিবেন আমাদের একই দামে সবাইকে দিতে হয়। তাই না। তো এটাতো কোন মানে আমরা খাবার বানিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের জন্য বানাতে হয়। যদি এমনি Extra order থাকে যে কারে Birthday এর জন্য দরকার পরে। তো সেক্ষেত্রে দাম তো।

আচ্ছা আপনি তাহলে একটু Order করবেন । মানে আপনি যদি সত্যি Order করেন তার পরে আমি বলে দিতে পারবো আমাদের যিনি ইয়ে। তো জিগেস করে বলে দিতে পারবে। হয়ত এতটাও কমানো যাবে না। তাও আমি চেষ্টা করবে। যদি আপনি এখানে খাবারের জন্য আমাদের Order দেন। শুদু কি Cutler Order ।

একদম একদম, ্আপিন নিশ্চেন্তে নিতে পারেন। আমাদের এখানে খাবারে Quality খুব ভালো আপনাদের ভালো ভাবে হয়ে যাবে। আপনার একদম নিয়ে দেখতে পারেন। আজকে কি Order দিবেন।

ঠিক আছে। তার মানে আপনার তিনশো সত্তর টাকা পরছে। তো আপনি কি Online book করবেন। না আপনার বাড়ি থেকে কেউ এসে নিয়ে যাবে। হ্যা ঠিক আছে। যেতে তাতে কোন অসুবিধা নেই। কিন্ত যেদিন আপনাদের ওই Order টা থাকবে সেটা কবে? একটু বলবেন। মানে সেটা আপনার রাতের জন্য লাগবে তাইতো। আচ্ছা, ওখানে শুধূ Chicken বিরিয়ানি অ কুড়ি জনের জন্য। মানে কুড়ি Plate । আচ্ছা পচিশ Plate । আর পচিশ Plate ই হচ্ছে Fish cutlet । হ্যা সালাদ আলাদা কিনতে হয়। আমরা দি না ওই ভাব। আপনি যদি সালাদ কিনে ভালো হয়। অ না আমাদের Deliviry charge দেওয়া হয়। প্রত্যেক জন কারন আমাদের এখান দিয়ে যেহেতু লোক বাড়িতে গিয়ে পৌছে দিয়ে আসবেন ঠিক Time এ। তো সেই জন্য আমাদের Deliviry charge । এই সেটা আপনার খাবারের উপর Depent করবে। মানে যদি আপনি অ, আজকে যেটা Order করেছেন। সেটা আপনি পঞ্চাশ টাকা করে পরবে। Per person এ মানে। Per order এ প্রত্যেকটা Order এ পঞ্চাশ টাকা করে পরতে পারে।

আপনি যদি Order করে নেন। মানে আজকেই করে নেন, তাহলে মানে এখইনি করে নেন। তাহলে আধ ঘন্টার মধ্যে হয়তো পৌছে যাবে। আপনার বাড়ি কোথায় আসলে ঠিক আমাকে একটু বলবেন।

হ্যা আব, একদম একদম দিদি কোন অসুবিধা নিবেন না। আমরা সব ঠিক করে পাঠিয়ে দিবো। আপনি আমাদের একটি review দিয়ে দিবেন। খেয়ে কেমন লাগলো। আমাদের ইয়ে। অ ঠিক আছে দিদি।

অলাইকুম আসসালাম জিম ভাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এইতো ভাই আছি মোটামুটি ভালো তো হঠাৎ এতদিন পর এইযে হঠাৎ মনে করেন ব্যাংকে কিছু DPS করে রাখছিলাম একটা সেটা মনে করেন কিছুদিন আগে ভাঙছি ওখানে মনে করেন একটা এই আড়াই লাখ মতো টাকা হইছে এখন ওই টাকা দিয়ে মনে করেন কিছু একটা করতে যাচ্ছি হয়তো একটা গাড়ি কিনব অথবা ওই টাকা কোন জায়গায় ইনভেস্ট করব আরকি গাড়ী কিনবো নাকি car কেনার কথা বলতেছন নাকি অন্য ধরনের কোন গাড়ি নানা বাইক কেনার ইচ্ছা আছে আর যদি বাইক না নেই তাহলে হচ্ছে আর একটা কাজ করার ইচ্ছা আছে সেটা হচ্ছে আবার ব্যাংকে ওই টাকাটা আবার মনে করেনএকেবারে diposite করে রাখবো। এ rin -west করতে পারেন চাইলে এখন তবে আপনি তো বলছেন bank রাখবেন bank তো এখন দি deposit বা fixed deposit এ interest অনেক কম হ্যাঁ এটা আমাদের সরকার করছে ঠিক মনে করেন deposit এ সুদটা অনেকটা কমিয়ে দিচ্ছে আর কি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 সঞ্চয়পত্রের ব্যাপারে মোটামুটি জানি আর কি তবে ওইটাও তো ঐ রকমই invest মত ওইটা একেবারে কিনে রাখতে হয় আপনার কিছুটা দিনের মতো ওইটা নির্দিষ্ট সময় করে পরে আপনার সুদ দিতে থাকে হ্যাঁ ওটা ওরকমই ওটা যেহেতু government এর মানে government বিক্রি করে সাধারণ জনগণকে so ওখানে risk factors টা অনেক কম থাকে বলতে গেলে আর interest টাও বেশ ভালো নয় থেকে এগারো পার্সেন্ট এর মত interest দেয় যেখানে একটা bank ছয় সাত persent এর বেশি সাধারণত interest দেয় না fixed deposit এ হ্যাঁ আপনার ওই ওইটা তো চাইলে মনে করেন আপনার আমার এখন সঞ্চয়পত্র লাগছে না যখন তখন বেচে দিতে পারব কিন্তু fixed deposit করলে যদি করি তাহলে ওটা আপনার যে কয়েকদিন Mac তার আগে ভেঙে নিলে হয়তো আমার সুদটা পাবো না কিন্তু পঞ্চায়েত পাত্র কেন রাখলে যেই কয়দিন আমি ব্যবহার করব সেই কয়দিনের জন্য আমি নির্দিষ্ট পরিমাণ সুদ পাবো আর কি হ্যাঁ ওটাতে পাবেন সুবিধা আছে তারপর এখানে আপনি যদি পাশে কোন বয়স্ক মহিলা থাকে যেমন ধরেন আপনার আমার বা যদি ষাট বছরের বেশি হয় তাহলে উনার নামে সঞ্চয়পত্র করলে সম্ভবত interest টা বেশি ওটাকে সম্ভবত পারিবারিক সঞ্চয় পত্র বলে তো ওইটাতে এগারো percent এর মতো interest পাবে। জিজি মানে মহিলাদের নামে সঞ্চয়পত্র করলে তাদের taxk এর পরিমাণটা অনেকটা কমে যায় আর কি হ্যাঁ interest আবার বেশি দেয় আপনি পুরুষ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 হ্যাঁ মানে তো আপনি আপনি কি কোন bank এমন কিছু করে রাখছেন নাকি নাকি অন্য কোন কিছু না আমার তো এখন তেমন income নাই এখন student সেই জন্যই তেমন একটু কর কিছু করা হয়নাই মাঝে মাঝে বিকাশে টাকা জমায় বিকাশে তো একটা ওই টি idiyal এর DPS system আছে। idiyeldhakabank mutual trust bank আমি idiyal এর সাথে একটা করছিলাম এই কয়েক মাস আগে ও আচ্ছা ঠিক আছে, এমনি bank এ কোন student account বা চলতি account কিছু নাই আপনার না ওরকম কিছু নয় আসলে bank বিষয়টা একটু ঝামেলা মনে হয় আমার কাগজপত্র পূরণ কর from filup করো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 তো সেই হিসেবে আমার কাছে বি বিকাশটায় আমার Convenience মনে হচ্ছে সহজ মনে হয়েছে এজন্য বিকাশেই করেছি না না বিকাশ আসার আগেও তো মনে করেন আপনার এই Online লেনদেন অতটা হ্যাঁ available ছিল না অতটা কিন্তু এখন হইছে এর আগে কিভাবে কি করতেন এর আগে তো আহ ছোট ছিলাম তখন তো bank ট্যাঁক এসব তো জানতাম না তেমন একটা ঘাটাঘাটি করা হয় নাই তবে এখন মোটামুটি investment নিয়ে ভালই জ্ঞান হরণ করতেছি জানাশোনা হচ্ছে তো future এ কোনদিন কাজে লাগবে আর কি হ্যাঁ future জন্য অর্থ সঞ্চয় করে সে অর্থ তো ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগানো যাই আর কি সেই জন্যই এই সঞ্চয় গুলো করা হয় আর কি হ্যাঁ আমাদের সবারই উচিত এই সঞ্জয়ের মানসিকতা থাকা তবে আবার অনেকে দেখা যায় যে, ধরে যত income করছে সবটুকুই খরচ করে ফেলে কোন কিছু সঞ্চয়ই রাখে না। আবার অনেকেদেখা যায় যে অনেক বলতে গেলে কিপটামি করে আর কি মানে বেশি সঞ্চয় করতে চাই

ইনকামের minimum বিশ percent যাতে সঞ্জয় করা হয় বা বিনিয়োগ করা হয় এমন একটা Position চলে আসে, বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের কাছে গিয়েআপনি টাকা ধার চেয়ে ওইভাবে আর কি পাবেন না সে একটা বড় সমস্যা তো নিজে যদি সঞ্জয় থাকে বা গচ্ছিত কোন অর্থ থাকে সেটা দিয়ে আপনি ওই সময় প্রয়োজন মেটাতে পারবেন মনে করে আপনি কারো কাছে আপনি কে হাত পাতা লাগবেনা যে ভাই আমার কিছু টাকার সাহায্য লাগবে আমি তোরে কিছুদিন পর দেবো এইগুলো করা লাগে না আর কি হ্যাঁ সেটা এখন নিজের কাছে টাকা থাকলে সব দিক দিয়ে ভালো সঞ্চিত অর্থ থাকলে এখন আজকালকার মানুষজন কেমন একটা ধার বা এটা দিতেও চায়না তেমন। কারণ অনেকে দেখা যায় যে টাকা নিয়ে টাকা ধার নিয়ে লা পাত্তা হয়ে যায়। so সঞ্চয় থাকাটা হ্যাঁ এর আগে তো মনে করেন পোস্ট অফিসের সঞ্চয় তে মনে হয় পনোরো present মতো দিত এখন

ও ওইটা কখন দিত কত সালে দিতো পনোরো persent আপনার পনোরো percent কিনা sure না তবে ওই রকমই জানি আর এটা মানে করুনার পর পরই সরকার বন্ধ করে দিছে আরকি তার আগে পোস্ট অফিসে দেখতাম অনেকেই টাকা রাখতো কেউ bank টাকা রাখার কথা বললেই তারে সবাই আগে suggestion দিতো যে তুমি bank এ না রেখে তুমি পোস্ট অফিসে রাখো এখানে তোমার হচ্ছে সুদের পরিমাণটা বেশি পাবা আর কি পোস্ট অফিসের ব্যাপারটা আসলে জানতাম না যে এত বেশি সুদ দিত তবে এখন সঞ্চয়পত্র বেশ ভাল একটা option বলা যায় বিশেষ করে এখানে একটা risk এর ও ব্যাপার নাই Overall risk free investment এর মধ্যে এটা সবচাইতে ভালো আমার মধ্যে সবচেয়ে বেশি return ও আসেএটাতেই হ্যাঁ আর সব থেকে বেশি risk এর আছে hundi কথা শুনেছি কিন্তু hundi সম্পর্কে এরকম ধারণা নেই তবে share bazar সম্পর্কে একটুও টুকটাক জানি আর কি Share market এ Bangladesh এর Share market সেটা অবশ্যই আসলে খুব একটা ভালো বলা যায় না চারশো টার মতো company listed আছে সম্ভবত Share market এ এর মধ্যে ঘুরেফিরে বিষ ত্রিশ টা company আছে যেগুলো মোটামুটি ভালো management ভালো fundamental আছে ওদের এরাই ঘুরেফিরে ভালো করে হ্যাঁ সেটাই ওদের share মনে করেন সব সময় ওঠানামা করে কিংবা যখন ওইগুলো loss মানুষের কিন্তু একেবারেই যায় যে তাদের একেবারে খুঁজে পাওয়ার টাকা থাকেনা আমাদের মত মানুষ তো মানে আমরা ওই ভাবেই সব কিছু বুঝে শুনে আর কি কোন জায়গায় টাকা লাগায় না আমরা দেখছি সবাই এখন সবাই এদিকে দৌড় আছে ওদিকে দৌড় আছে লাভ তখন সবাই ওদিকে দৌড়াই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 করতে যাই তারাই বেশিরভাগ সময় loss খাই অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ loss খেয়ে নিঃস্ব হয়ে যেতেও দেখছি বিশেষ করে দুহাজার নয় সালের দিকেতো share বাজার কেলেঙ্কারের কথা আপনারা তো জানেনই ওই সময় কত মানুষ কোটিপতি থেকে একদম পথে নেমে আসে এরকম মানুষ অনেক হ্যাঁ মানে এই এই কাজগুলোতেও কিন্তু share market যারা mainly ই করে তাদের কিন্তু এটাতে bussenes এখন মানুষের লাভের মুখ দেখাচ্ছে দেখাতে দেখাতে হুট করে যখন নামায় দেব ওই share গুলো ছাড়াই বিদ তখন আমার নিজেদের লাভ তারা যা করে ক্রুগগা সেটা তো আমার দেখার বিষয় না businessman এভাবে করে আর কি

করা এই ব্যাপারে কি আপনার তেমন কোন idya আছে

mutual fund হচ্ছে মূলত একজন framar থাকে থাকে তো হ্যাঁ farm manager যিনি থাকে সে share market সম্পর্কে বিশদ জ্ঞান রাখেন মানে এইসব company সম্পর্কে অনেক জ্ঞান রাখেন অনেক Financial terms জানেন মানে কখন কি হইতে পারে একটা ধারণা দিতে পারে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

পাঁচ হাজারতিন হাজার দশ হাজার টাকা বিনিয়োগ করে প্রত্যেকদিন আপনি পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজারটাকা

হ্যাঁ ring-id তারপরে এরকম আরো অনেক গুলো বাজারে একসাথে আসছিল পর পর দেখি

যারা লোভী তারা লোভে পড়ে এখানে বিনিয়োগ করে তারপর পর এক সময় সব অর্থ হারায় ফেলে হয়তো প্রথম কয়েক মাস টাকা দেয় তারপর ওদের আর কোন খোঁজ খবর থাকে না টাকা নিয়ে পালাই যাই হ্যাঁ আমার অনেক বড় ভাইয়েরা বন্ধুরা এই কাজটা করছিল আর কি তারা সর্বোচ্চ দশ দিন থেকে পনোরো দিন ওখান থেকে টাকা পাইছে তারপরে মনে করেন তারা যেই আরো যেই আরো কয়জন মানুষকে ঢুকাইছে ঢুকানোর পরে সবাই মিলে মনে ধরে একসাথে আর কি loss খাইছে ওই তো ওটা অনেকটা mlm এর মতো marketebil marketing বা এরকম তো ওখানে যারা শুরু থেকে থাকে তারা কিন্তু ঠিকই টাকা পায় কিন্তু পরে আস্তে আস্তে যখন

তা অবশ্যই সেখানেও দেখি পনোরো হাজার বিশ হাজার এমন করে যারা এইভাবে টাকাটা তারা লাগাচ্ছে তারপর সেখান থেকে মনে করেন খাইতে খাইতে অনেক প্রচুর পরিমাণে টাকা তারা loss খাইছে আর কি। হ্যাঁ আমার মতে এসব দিকে না যাওয়াই ভালো তবে আমি যেটা বললাম আপনি যদি risk-free থাকতে চান তাহলে সবচাইতে ভালো হচ্ছে সঞ্চয়পত্র আর যদি অল্প একটু risk নেন ওটাও তেমন একটা loss হয় না বলতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে share marketshare market এ direct বিনিয়োগ না করে mutual fund এর মাধ্যমে বিনিয়োগ করো যেহেতু আপনার share market সম্বন্ধে তেমন একটা ধারণা নাই so mutual fund অভিজ্ঞ কোন mutual fund তারা বিনিয়োগ করলে loss এর সম্ভাবনা থাকে না ওরা যাচাই-বাছাই করে ভালো ভালো company তে বিনিয়োগ করে তবে আহ এখানে আর একটা সুবিধা হচ্ছে mutual এ SIP এর মাধ্যমে বিনিয়োগ করতে পারেন এটা হচ্ছে systematic investment plan তো SIP এর মাধ্যমে বিনিয়োগ করলে সুবিধা হচ্ছে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা

আপনার এই যে সঞ্চয়পত্রের কথা বলছেন কি সরকারি যে bank গুলো হয়েছে সব bank সব bank থেকেই সঞ্চয় পত্র ক্রয় করতে পারব নাকি নির্দিষ্ট কিছু bank আছে dhakha সব bank থেকে পারবেন সরকারি বেসরকারি সব bank থেকে পাবেন সবচেয়ে ভালো আপনি যে যে bank এ account আছে, ওই bank এ গিয়ে কথা বলুন manager সাথে বা বা কোন officer সাথে খুলে দেবে সঞ্জয় পত্র ব্যাপারে help করবে। না আমাদের এখানে তো দেখি অগ্রণী নামে একটা bank আছে ওই bank এ বেশি সঞ্জয় পত্র করে আর just এমনি সাধারণত ব্যবহার করার জন্য রাখে আর কি

চাইলে আপনার আহ যে bank এর manager বা officer সাথে কথা বলে দেখেন ওনারা এ বিষয়ে help করতে পারবেন তবে আপনার যেহেতু একটা নির্দিষ্ট আড়াই লাখ টাকা আছে আমার মতের ঐখান থেকে দেড় দুই লাখ দেড়লাখ টাকা ধরেন আপনি fix deposited করলেন বাকি টাকা mutual fund এ আপনি SIP এর মাধ্যমে বিনিয়োগ করলেন তাহলে সবচাইতে ভালো হবে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

আচ্ছা ঠিক আছে পরে কথা হবে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম

হ্যাঁ আমি phone করেছিলাম তোর তো phone টা বেজেই যায় তুই তো কখনো phone টা তুলিস ই না। না না আসলে একটু ব্যাস্ত ছিলাম তো তাইজন্য বাড়ির ই কাজ করছিলাম। দিয়ে বল কেমন আছিস? আমি এই চলে যাচ্ছে গো কোনো রকমে, তুমি কেমন আছো বলো? আমারও চলেই যাচ্ছে কিছুদিন আগে একটু ঠাণ্ডা লেগেছিলো শরীর টা ভালো ছিল না তারপর ওষুধ পত্র খেয়ে এখন একটু ভালোই আছি। ও আচ্ছা আচ্ছা ঠাণ্ডা লাগাচ্ছো কেনো তোমার তো ঠাণ্ডা লাগানোর ভীষণ বাজে ধাত আছে একদম ই রে হঠাৎ করে এইযে weather change হচ্ছে না তার জন্যেই বোধ হয় লেগে গেছে রে আচ্ছা ঠিক আছে ওষুধ ফসুধ খাচ্ছো তো ডাক্তার দেখিয়েছে হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি এখন আগের থেকে ভালো আছি আচ্ছা যাই হোক খুব ভালো দিয়ে বলো বাড়ির সবাই ভালো আছেন

তো আমি ভাবছি একটা ভালো college এ ভর্তি হবো তো কোন collage এ ভর্তি হলে ভালো হয় বলতো ভর্তি হবি college এ মানে তুমি HS এ কোন stream নিয়ে পড়াশোনা করেছো আমি তো science নিয়ে পড়াশোনা করেছি যাক তাহলে তো খুব ভালো science নিয়ে পড়েছো যখন তাহলে তো সত্যি বলতে খুবই ভালো একটা subject নিয়েছিলে তো তুমি কি বলে কোন line এ যেতে ইচ্ছে তোমার general line এ যাবে নাকি তুমি কোনো technical line এ যাওয়ার ইচ্ছা আছে আমি তো ভাবছি যে engineering করবো তুই তো engineering করছিস তাই না আচ্ছা technical line এ যাবে হ্যাঁ আমিও engineering করছি তো তুমি যখন ভালো একটা জিনিস ভালো ভেবেছো কারন হচ্ছে HS এর পর তোমার চার বছরের course হয়ে যাবে engineering করা টা খুব ভালো একটা তো তুমি কোন department নিয়ে engineering করতে চাইছো কী কী department আছে দেখো department বলতে চারটে department তুমি এখানে কাছে পিঠে পেয়ে যাবে তোমার যেটা হচ্ছে

আচ্ছা তারমানে এই এই এতোকটা department এর মধ্যে যেকোনো একটা department আমি পেতে পারি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি পেতে পারো তোমার HS এ কতো result হয়েছিলো আমার HS এ মোটামটি ভালোই number পেয়েছি ওই কাছাকাছি eighty five এর কাছাকাছি আছে

তাহলে তুই কোন college এ পড়ছিস এখন

তো আমি এইখানেই কাছেই আছি তোমার কি বলে বোলপুর চেনো তো শান্তিনিকেতন ওইখানেই আছি ও তাই তুই বোলপুর শান্তিনিকেতনের college এ পড়াশোনা করিস আমি জানতাম না জানিস তো হ্যাঁ হ্যাঁ আমি এই বোলপুর শান্তিনিকেতন college এই পড়াশোনা করছি

আমি যাওয়া আসা ধরো তোমার bus এ করি না কারন হচ্ছে bus এ যাওয়া গেলে কোন দিক থেকে কোথায় কি যাবো সেটা অতো আমার বুঝতে পারিনা ঠিক আছে আমি যাওয়া আসা করলে বেশির ভাগ train এই যাওয়া আসা টা করি আচ্ছা আচ্ছা তোদের তো তাহলে Collage এ সমস্ত কিছুই তো আছে বলছিস তাহলে কি ওইখানে ভর্তি হওয়া যেতে হতে পারে এখন কি admission চলছে হ্যাঁ হ্যাঁ admission চলছে তুমি যদি চাও তাহলে বলবে আমি তোমাকে নিয়ে যাবো চিন্তা করো না তুমি কবে free আছো বলো

যাক ভালো হলো তুই যে college এ করছিস বোলপুর শান্তিনিকেতনে তো সেখানে ভর্তি হলেই তো ভালো হয় খুব একটা দূরও হবে না আর তোর সঙ্গ টাও পেয়ে যাবো

আর না হলে আমি যদি না হয় না যাই তাহলে কি হয় তোমার আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে তুমি একাই যেতে পারবে সে তো ঠিক কথা প্রথম প্রথম ধর একটু তো অসুবিধা হবেই তো যেতে গেলে কি করতে হবে রে college যেতে গেলে দেখো যেতে যদি হয় তুম মানে আমি বলতে চাইছি যেটা হচ্ছে তুমি যদি যাও college তো প্রথমে তুমিতো আমাদের college এ class start হয় তোমার কটার সময় বলোতো আমি বলে দিই তোমার হ্যাঁ তোমার হচ্ছে দশটার সময় class শুরু হয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ নিয়ে তারপর কি হয় তোমাকে যে দশটার আগে ঢুকতে হবে তাহলে তুমি কি করবে সকালবেলা intercity ধরবে আমাদের রামপুরহাট থেকে সাতটা দশে intercity ছাড়ে ঠিক আছে হয় intercity ধরবে না হলে সাতটা কুড়িতে একটা আজিমগঞ্জ থেকে local ছাড়ে ওই local টা ধরবে তাহলে তুমি বোলপুর পৌঁছে যাবে সাড়ে আটটার মধ্যে তো তখন তুমি বোলপুরে নেমে station এর বাইরে টোটো ধরবে টোটো ধরে তোমাকে bus stand যেতে হবে bus stand থেকে তোমাকে আবার college এর জন্য bus ধরে তোমাকে college এর সামনে নামিয়ে দেবে আচ্ছা তার মানে এত কিছু অতিক্রম করে তবেই গন্তব্যস্থলে পৌঁছাবো তাই তো হ্যাঁ হ্যাঁ তোমাকে এতটা journey করে যেতেই হবে আচ্ছা তোদের college টা কেমন বলতো মানে সমস্ত কিছু যখন আছেই বলছিস তো college এর sir mam রা কেমন আমাদের college এর sir mam রা বলবো না যে খুব খারাপ বলবো না যে খুবই ভালো মানে পড়াশোনা যদি তুমি যদি করো তাহলে তুমি ভালো আর পড়াশোনা না করলে তো জানোই যা হয় সমস্ত স্কুলে দেখেই আসছো আবার এটাও শুনেছি নাকি পরীক্ষার সময় নাকি খুব কড়া নজর পরে মানে এত guard দেয় তো ঘাড় ঘোরানোর সময়ও থাকে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা তো হয়ই মানে এতই কড়া guard দেয় যে তোমাকে কি বলবো তোর তো কিছু দিন আগেই পরীক্ষা হলো guard কেমন হয়েছিল আমার পরীক্ষা হলো কিছু দিন আগে guard তোমার বেশ ভালোই ছিল জানতো আমাদের সেই বাইরের college থেকে sir রা এসেছিলো আমাদের guard দিতে দি তোমার এতো কড়াকড়ি guard দিচ্ছিল মানে guard দের ভয় দেখিয়ে মানে পরীক্ষা লিখতে আর মানে ইচ্ছে করছিল না এতো ভয় লাগছিল সেতো হবেই তাইতো আমি ভাবছি যে এত ক~ কড়া guard দেয় আবার শুনেছি নাকি যে খুব নজরে রাখে হ্যাঁ ভীষণ ভীষণ সে আর কী বলবো তোমাকে তুমি যখন ভর্তি হবে তুমি তখনই বুঝতে পারবে যে কি অবস্থাটাই না হয় সেটাই আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছিলাম তোকে হ্যাঁরে engineering পড়তে তো অনেক খরচাই হয় তো খরচা কিরকম পড়বে

ভালো ভালো অনেক college আছে আমাদের এই বীরভূমের মধ্যে তোমার সিউড়িতে college আছে তারপর তোমার কি বলে বোলপুরে college আছে তো এইখানে সেরকম অতো খরচা হয় না তোমার দুই তিন লাখ এর কাছাকাছি তা আশা করি হয়ে যাবে বুঝতে পারছ আচ্ছা আমার দুই তিন লাখের মধ্যেই হয়ে যাবে টাকাটা কি সঙ্গে সঙ্গে দিতে হয় না কোন ব্যবস্থা আছে মাসে মাসে দেওয়ার মতো না তোমার টাকাটা সঙ্গে সঙ্গে দিতে হবে একবারে দিতে হবে সেটা কোন মানে না তোমার ব্যাপারটা হচ্ছে টাকা দেওয়ার প্রথমে যখন admission এর time এ তোমার পঁচিশ হাজার টাকা জমা করতে হয় আচ্ছা হ্যাঁ তো ওই পঁচিশ হাজার টাকা জমা করতে হয় তো ধরো প্রথমে অনেক তো family র লোকজন আছে যারা phone এ এক বাড়ে এতো করতে পারেনা পঁচিশ হাজার টাকা

যখন যায় college এর সমস্ত রকমের কাগজের নাম কাগজে নাম থাম লেখা বা তোমার document জমা করার সেদিনকে বাকি কুড়ি হাজার টাকা টা দিয়ে রাখে আচ্ছা মানে এই রকম ব্যবস্থাটাও আছে যে একবারে না হলেও তুমি ভর্তি হওয়ার সময় দিলে তারপরে কিছু দিতে পারি হ্যাঁ হ্যাঁ এই রকম ব্যবস্থা টা আছে তারপর তোমার

আচ্ছা তাহলে এরকম ভাবেই দেওয়া যেতে পারে হ্যাঁ এই রকম করেই দিতে হয় আচ্ছা আমি শুনলাম নাকি যে প্রচুর আমি শুনলাম নাকি ওদের college এ খুব ragging হয় তো ragging ব্যাপার টা কি সত্যি